এদিকে অনেকগুলি গাছপালা আছে তার উপর সাদা রং করা এবং বাইরে থেকে ভেতরে ঢোকার একটি ছোট সুন্দর পথ আছে।

সাইড দিয়ে পাঁচিল আছে অনেক কটি ল্যাম্প দেখা যাচ্ছে আর ঘরটির উপরে একটি বড়ো মতন আলো জ্বলছে একটি স্কুটি দাঁড় করানো আছে।

একটিও লোকজন দেখা যাচ্ছে না ছোট ছোট কটি দোকান পাট দেখা যা--

একটি লোক বসে আছে এবং বাইরে একটি মূর্তি রাখা আছে। মূর্তির নিচে ছোট ছোট গাছপালা আছে। একটি বালতি বসানো--